আ একটা খাট আছে। খাটের মধ্যে দুটো কম্বল রাখা আছে। তিনটে বালিশ রাখা আছে। সামনে জালনা খোলা। খাটে চাদরটা ভীষণ সুন্দর। নীল রঙের ফুল আঁকা সাদার উপরে।

পাঁপড়ি চাট -এর দোকান দিয়েছে অনেক মানুষ মেলার মধ্যে ঢুকছে অনেকে বেরিয়ে আসছে পাশে একটা ল্যাম্প পোস্ট রাখা আছে মেলার জন্য সাইন বোর্ড -ও টাঙানো আছে।

সামনে অনেকগুলো আ- পাঁচটা প্লেট রাখা আছে। মাঝখানে দুটো প্লেট -এ বিরিয়ানি রাখা আছে। হলুদ রঙের বিরিয়ানি । তার মধ্যে দুটো চামচ দেওয়া আছে।

তার সামনে রয়েছে একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্ক -এর মধ্যে বিভিন্ন ধরণের খাবার রয়েছে। অনেক মানুষ মেলায় যাচ্ছেন।

ফোয়ারার ব্যবস্থা করা আছে। জায়গাটা ফুল দিয়েও সাজানো--

একটা শপিং মল রয়েছে। তার মধ্যে একটা জামাকাপড়ের বিভাগ এবং সেখানে অনেক ধরণের--

সামনে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে। বিল্ডিং -টা নীল রঙের। ভেতর দিকে সাদা রঙ করা।

এবং একজন দাঁড়িয়ে আছে।